এবং দোকানের দেওয়ালে একটা গড়ি রয়েচে।

ঘরের দেওয়ালটি ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে।

গরের পাশে একটি টাওয়ার আছে।

জলাশয়ের চারিদিকে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে।

দোকানের সামনে একটি গাড়ি রাকা আছে।

কয়টি বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে।